যেখানে প্রত্যেকটি মানুষ ব্যবসায়ী আয়ি এখান থেকে বিভিন্ন ব্যবসার জন্য অনুমতি পেয়ে থাকেন এবং তার পরিবর্তে কর দিয়ে থাকেন।

এটা আমাদের জীবিকা এবং উপার্জনের দুটি স্রোত কে প্রদান করে।

এখানে লাড্ডু শোনপাপড়ি - ই এবং কাজু বরফি পাওয়া যায়। যা প্রত্যেকদিন কলকাতা - র মানুষ মানুষ নিজের আহার হিসেবে গ্রহণ করেন। এবং খুবই সুস্বাদু এখানকার মিষ্টি ।

এটি একটি বাড়ি যার নিচের তলায় দেখা যাচ্ছে একটি ওষুধের দোকান।

এটি একটি এয়ারপোর্ট -এর ভেতরের অংশ যেখানে দেখা যাচ্ছে অনেক মানুষকে তারা হয়তো নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্লেন ধরবে বলে সামনের দিকে এগিয়ে চলেছে ।

এখানে কোন কর্মচারী তো দেখা যাচ্ছে না। হয়তো তারা খেতে গেছেন বা আজকে হয়তো কারখানা বন্ধ রয়েছে।

এখানে যারা ঘুরতে আসেন তাদের থাকার জাগা এবং খাবারের ব্যবস্থা ও রয়েছে।

এটি হল আমাদের দক্ষিণেশ্বরের বালি ব্রিজ ।

এটি একটি লাইব্রেরী । যেখানে অনেক গ্রন্থ বই সংরক্ষণ করে রাখা হয়ে থাক --